ট্রা-ই ট্যাঙ্ক এর মত রাখা রয়েছে এবং পিছনে দুটো লোক দেখা যাচ্ছে একজন সাদা রঙ এর সার্ট পড়ে আর একজন গোলাপি রঙ এর সার্ট পরে ।

সোনালী রঙের প্যান্ডেল দেখা যাচ্ছে। প্যান্ডেল এর উপর অনেক কারুকার্য করা রয়েছে। প্যান্ডেল এর সামনে কতগুলো ছোট ছোট গাছ লাগানো রয়েছে।

একটা খেলার মত জায়গা দেখানো হচ্ছে যেখানে অনেক মানুষের ভিড় রয়েছে এবং একজনের ওপর আরেক জন চড়ে--

মার্টেন্স বায়ো স্পট লেখা রয়েছে। ওপরে একটি রাস্তার মতো আছে। সেখানে কতগুলো যন্ত্র রাখা হয়েছে। ওপরে--